মানে ধরে নাও খুবই ভালো ভগবানের হাত ওনার উপরে আছে। এত ভালো, লোকটা খুবই ভালো,

হম না না একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। আমি photo পাঠিয়ে দেবো ঠিক আছে? আমি তোমাকে photo পাঠিয়ে দেবো তাহলে কি আছে কি তুমি সবকিছু মাথায় রাখতে পারবে। আর যদি অসুবিধা হলে তাহলে আমি আমি কাছেই আছি ঠিক আছে, চলো তাহলে ভালো থেকো। ঠিক আছে, চলো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে হম হম ঠিক ঢাকা শহরে যেমনটা ছিল আর এখন day by day যে পরিমাণ হইছে যে এক ঘন্টা বা আধা ঘন্টা যে দাঁড়াই থাকতে হয় যেখানে হয়তো দশ মিনিট হেঁটে যাওয়া যেতে পারে মানে দশ মিনিটের মধ্যে যাওয়া যায় সে সমস্ত পথ এখন এক ঘন্টা দুই ঘন্টা জ্যামে থাকে কয়েকটা সিগনালে সবচেয়ে বেশি জ্যাম আমার অফিস থেকে বাসায় আসার পথে এখানে তিন চারটা জ্যাম পড়ে

যদি একটু সিগনাল আসে যে ভিআইপি যাবে এই রোড দিয়ে আর সবচেয়ে বড় সমস্যা যেটা Face করি সেটা হচ্ছে যে গাড়িগুলো যে চলাচল করে এই গাড়িগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যেখানে আপনার থামার কথা না সেখানেও থামে অর্থাৎ লোক পাইলেই উঠাই তার মানে যার ফলে গাড়িগুলো খুবই হচ্ছে মানে বেগতিক ভাবে চলাফেরা করে। Trafic ওইভাবে নিয়ন্ত্রণে নাই আরেকটা সমস্যা হচ্ছে যে উবার পাঠাও বা পার্সোনাল যে Car গুলো আছে সেগুলো যেখানে সেখানে রেখে Shopping mall Shopping করে বা নেমে, নামে যার ফলে হচ্ছে আপনার যানযট টা আরো বেড়ে যায় হ্যাঁ, যেখানে সেখানে Parking এর জন্য এরকম হয়, হ্যাঁ তবে আমি যে সমস্ত জায়গায় আছি সে সমস্ত জায়গায় যানযট টা আরো বেশি তবে মেট্রোরেল যদি হয়ে যায় সে ক্ষেত্রে ও হয়তো বা একটু চাপ কমবে বলে মনে করা যায় আদৌও যে আগের মতো মানে যত দিন যাচ্ছে তত ঢাকা শহরের লোকজনেরও আহ আগমন বেড়ে যাচ্ছে, সাথে সাথে হচ্ছে আাপনার হলো ইয়ে যেটা বলা হয় যে সবচেয়ে বেশি লোকজনও গাড়িঘোড়া কিনছে মানে আপনার কার, Private Car একেকজনের একেকটা Private Car আছে যার ফলে এই অবস্থাগুলো হচ্ছে day by day বেড়ে যাচ্ছে হম কিন্ত এইখানে ওতো ঝামেলা নাহ্ আমাদের এক্ষেত্রে ওতো ঝামেলা নাহ্ আমি যেখানে থাকি কিন্তু normally বাসে একটু ঝামেলা আছে অনেক মানে জ্যাম থাকে অনেক কিন্তু ওদের ওই মেট্রোরেল আছে তো মেট্রোবাসে এগুলো থাকার কারণে অনেক সুবিধা আরকি আমার মনে হয় ওই ধরণের যে ফ্লাইওভার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

হম হম মেট্রোরেল হ্যাঁ তাও তো ব্যাপার আছে কারণ মেট্রোরেল টা পুরা শহরটা Cover করতেছে সেক্ষেত্রে আাপনার যনজট টা কম আর এইদিকে পদ্মা সেতু হইয়ে গেল যার ফলে এইদিক থেকেও মানে বের হইয়ে যেতে পারছেন আর যদি মেট্রোরেল টা হয় তাহলে আমার মবে হয় এইদিকে যানজট টা একটু কমবে তবে যনজট যে একদম কমে যাবে বা সহজে যে মানুষ যাতায়াত করতে পারবে আহ এমনটা নাহ্ তবে আসা করা যাচ্ছে যে যদি মেট্রোরেলটা দিয়াবাড়ি হইয়ে আসে আর তাহলে ওইদিকে মানুষের একটু আগমন বাড়বে এবং ওইদিকের মানুষজন শহরটা একটু ফাঁকা ফাঁকা হতে পারে এইটা আসা করা যায় এখন যে আবার শুনছি যে এই হচ্ছে ওর নাম কি বলে আরকি Bus Rapid Tranzit নাকি BRT ওইগুলো কি রাস্তাঘাটে চলে আসবে কি অবস্থা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 কারণ রাস্তাঘাট তো আপনার ইয়ে মানে নাই পরিকল্পিতভাবে তৈরি করা হয়নাই এখন হ্যাঁ পরিকল্পিতভাবে আাবার এইখানে সেইখানে বড় বড় Building আহ বানাই রাখছে আহ মোটামুটি যদি একটু এখন তবে একটা জিনিস কি আবাসিক বা প্রকল্প বা বিভিন্ন রাজুকের যে প্রকল্পগুলো হচ্ছে সেগুলো হম ঢাকা শহর থেকে একটু দুরে হচ্ছে যার ফলে আহ মানুষজন সেখানে shift হয়ে গেলে কিছুটা হইলেও ঢাকা শহরের যানজট কমবে বলে মনে করা যায়, হ্যাঁ তো পূর্বাচলে নাকি আছে নতুন কি High Way নাকি কি একটা আছে শরীরের কি অবস্থা ঘুরতে টুরতে যাও?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 পরিকল্পিতভাবে এরিয়াগুলো করা হচ্ছে তো যার ফলে সেখানন মানুষের আধুনিক সুযোগ সুবিধা থাকবে এবং ওইদিকে মানুষ আহ ধাবিত হচ্ছে যারা মোটামুটি Luxurious ভাবে থাকতে চাই বা সাচ্ছন্দ্যে থাকতে চাই তাদের জন্য পূর্বাচল খুব ভালো আাচ্ছা হ্যাঁ মাঝে মধ্যে দেখি বিভিন্ন এইযে ভ্লগাররা ভিডিও টিডিও দেই পূর্বাচলের সেই অবস্থা আট লেন এর বার লেনের সড়ক হচ্ছে High Speed সড়ক হচ্ছে আবার হচ্ছে এই মাসে আবার হচ্ছে Low Speed এর জন্য ফুটপাত আছে এই Lake আছে পাশে একশ ফিট Lake না কি বলে খাল বলে যেটা সেগুলো আছে নাকি অনেক ভালো ওইখানে আবার নৌকা চলবে আবার সুন্দর সুন্দর Bridge করছে নাহ এইটা শুধু ঢাকা শহরে নাহ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 আপনি যদি খুলনার দিকে তাকান সেইখানেও কিছু আবাসিক অনেকগুলো প্রকল্প হাতে নিছে সেটা Prived Sector হোক আর সরকারি বিভিন্ন যেমন রাজুকের মতো এরকম সেক্ষেত্রে কি অবস্থা খুলনায় খুলনায় মানে বসবাসের জন্য আমার কাছে মনে হয় খুলনা শহরটা হচ্ছে Perfect আমি মনে করি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

ওই যে কি বলে Town Service নাকি কি Town Service এইবার আমি গেছিলাম Town Service নাই এখনতো আসলে ওইযে ইয়ে চলে আসছে আপনার এই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 তার সাথে ঘোড়া ওইযে মুরিট্টিন ওই মুরিট্টিন এখন আর পাওয়া যায় না এখন এখন বাস চলে নাহ এখন হচ্ছে পাবলিক বাস চলে পাবলিক বাস কিন্তু আগে যেমন হচ্ছে রোকসাতু ওইদিকে ছিল হচ্ছে যে ফুলতলা ফুলতলা ফুলতলার ওইদিকে যে সার্ভিসটা ছিল ওইটা এখন আর নাই এখন সব তো বড় বর সার্ভিস যেমন গরায় বাস যায় তারপর হচ্ছে যে তুরষা এরকম বড়বড় সার্ভিস ঢাকা হাইওয়েতে আসার জন্য বা ঢাকা আসার জন্য এইগুলো চলে কিন্তু ওই আগের যে খুলনা শহরটা ছিল এখন থেকে পাঁচ বছর আগে এখন পরিচ্ছন্ন খুলনা শহর হয় গেছে আরো অনেক পরিচ্ছন্ন রোডগুলো অনেক বড় বড় করছে দেখলাম শীব বাড়ি মোড় থেকে শুরু করে ওই সামনের দিক থেকে অনেক বড় করছে ওইখান থেকে রাস্তায় যেতে শীব বাড়ি না ওইটার নাম কি

রাস্তা খোরাখুরি করতেছিল দেখতেছিলাম হ্যাঁ এখনতো এখনতো যেকেউ হচ্ছে ঘুরতে যাওয়া থেকে শুরু করে আপনার ওই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 সেখানেও মানুষের অনেক আগমন হয় বিকাল পরলে শহরের মানুষগুলো ঔদিকে ভীড় জমায় সবমিলে ঔখানে খুব ভালো একটা সময় পাই হ্যাঁ ঔদিকে এখন দেশের এখন দেখি এইখান থেকে কত সময় যাবে ঢাকার থেকে মনে করেন মাইক্রোবাসে ও যদি যায় কত সময় লাগতে পারে নাহ ঢাকা শহর থেকে আপনার খুলনাতে যাওয়ার জন্য এখন তো অনেক ইজি এবং মনে করেন সকালে উঠলে নোটেক আপনার খুলনায় গিয়ে নামতে পারবে

ঢাকায় ঢুকলে তো মনে হয় বেশি সময় লাগে মনে হয় ঢাকায় ঢুকার পরও মানে মেইন সময়টা লাগে গুলিস্তান থেকে আপনার আসতে সায়দাবাদ পর্যন্ত আসাটাই আপনার আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা এর মধ্যে আপনি সায়েদাবাদ চলে আসবেন বাকি সময়টা এখানে আসতে আপনার যে সময়টা লাগে বেশিরভাগই আমি আসি এইখান থেকে এই পর্যন্ত এসে একটা বাইক নিয়ে চলে যাই বাইক মানে পাঠাও না কি বলে হ্যাঁ পাঠাও উবার পাঠাও এখন তো বাংলাদেশে ভাড়া কি আছে হ্যাঁ ভাড়া হচ্ছে আপনার ওই মোটামুটি রিজনেবল তবে বেশিরভাগই যারা পরিচিত মনে করেন আমার লোকটা পরিচিত আমি এখান থেকে মতিঝিল বা গুলিস্তান যাচ্ছি তো সেক্ষেত্রে এখন দেখি অ্যাপ ব্যবহার করে না এটা একটা রিস্ক তারপরেও মোটামুটি দেখা যাই যে সবাই মোটামুটি ভাড়া জানে যার ফলে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 চায় যে পেমেন্ট টা এখুনি নিতে কেউ যদি বিকাশ নগদের মাধ্যমে দিতে যায় তাহলে সেক্ষেত্রে ওদের একাউন্টে জমা হয়ে সেটা পাইতে ওদের আরো দুই তিন দিন সময় লাগে সেক্ষেত্রে ওরা চাই যে নগদ টাকা অথবা কেনসেল করে আচ্ছা ড্রাইভাররা আরকি হ্যাঁ হ্যাঁ এতোটা ও সমস্যা মানে ভাই এটা কিন্তু আমাদের গ্রামের মতো হয়ে গেছে এখন অনেকটা আমি তো দেখছি বেশিরভাগই এখন হলো কেউ অ্যাপ দিয়ে অ্যাপ দিয়ে এখন ও ঔ আপনার মাইক্রো বা কার টাইপের যেগুলো আছে ওইগুলোতেই মোটামুটি যাতায়াত করে করে বাট যখন আপনার এই আপনার ছোট ছোট যে সমস্ত বাইক টাইক এই সমস্ত যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষই হচ্ছে ইয়ে ইউজ করে তো তুমি বাইকে ফোন দাও কেমনে যদি অ্যাপ এ না থাকো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 ভাই যাবেন কতো এতো আচ্ছা না এতো আচ্ছা ঠিক আছে আমরা সাধারণত যারা জানি তারা অ্যাপে একটু দেখেনি যে আসলে এইখান থেকে এইটার ভাড়া কতো যাতে বুঝা যায় যে সে আসলে বেশি চাচ্ছে নাকি না কম চাচ্ছে তাহলে বুজা যায় মোটামুটি একটা তবে মনে হয় যে ইউসেজ সেম আপনার ঠিক করে মানে আরকি ভাড়া মুখে মুখে না করে অ্যাপ দিয়ে যাওয়াটাই ভালো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 ছিনতাই হলে তো তখন আর তো ওই ডাক থাকেনা তো সেক্ষেত্রে আপনার অ্যাপের মাধ্যমে যাওয়াটাই হলো ভালো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 দুইজনেরই একনলেজমেন্ট থাকে যখন সেই টাকা টা দে এবং যেই টাকাটা পায় টাকাটা দিছে হ্যাঁ দুজনেরই একনলেজমেন্ট লাগে তো বিকাশ ব্যবহার করে অভ্যাসটা করা সেটার কি অবস্থা সেটার ধারণা দেন না এখন ভালো মোটামুটি ইয়ে আছে ভালো আছে ঠিক আছে তাহলে তো ভালো ফাইলেরটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে

Hello, Sir আমি BSL company থেকে আবীর দাস কথা বলছিলাম। আপনার সাথে কি দু minute কথা বলা যাবে?

তো, আপনি যদি interested থাকেন, তাহলে sir আমি আপনাকে ঐগুলোর ব্যাপারে বলার জন্য call করেছিলাম। হ্যাঁ sir, invesment টা হচ্ছে sir আপনি যদি এখন থেকে আরকি কোন কিছুতে আপনার salary র থেকে হোক বা আপনার আহ monthly যে income আছে সেখান থেকে হোক আপনি যদি কিছুটা এখন থেকে save করেন, তাহলে সেটা আপনার

আমাদের type of ins~ আহ insu~ins~ investment বলতে sir আমাদের এখানে অনেক রকমের scheme আছে আমাদের company র তরফ থেকে। যেমন stocks এর উপর invest করা হয়, bonds এর উপর invest করা হয়, mutual funds এর উপর invest করা হয় Bank products আছে, op~offoff~ opinions আছে, annuities আছে, retirement funds আছে, savings for educations আছে তারপর sir আমাদের insurance, mediclaim এইগুলো আছে sir । আপনি sir কোনটার ব্যাপারে জানতে চান একটু বলবেন?

Sir আমি first এ stocks এর উপরে আসি। stocks টা হছে sir one type of আহ investment যেটাকে আমরা বলে থাকি আহ share market মানে চলতি ভাষায় যেটা আরকি বলে থাকি share market বা share বাজার। তো, ব্যাপারটা হয় sir আমরা কোন কা~ কোন company হয় কোন company র total valuation এর উপরে সেই company নিজের আহ ফ~ share টাকে বিভিন্ন বিভিন্ন ছোট ছোট ছোট ছোট part এ divide করে দেয়। এবার এই Part এর বিভি~ এই part এর অধিকাংশটাই কিন্তু company র কাছেই থাকে মানে company র যারা board of management বা board of directors আছে তাদের কাছেই বেশিরভাগ share টা থাকে। যদি তাদের কাছে বেশিরভাগ share টা না থাকে তাহলে তারা company র মালিক ই হলো না। যার জন্য company র share অর্থাৎ company র ভাগ তা সবটাই বেশিরভাগটাই তাদের কাছে থাকে। এছাড়াও বাকি যেগুলো তারা market এর মধ্যে ছেড়ে দেয়।

এবার সেই company টা পরবর্তিকালে future এ আজ থেকে এক বছর পর বা দুই বছর পর বা আহ একদিন পর বা দুইদিন পর কোন আহ growth হলো মানে প্রচুর পরিমানে growth হলো। কোন তার company র product খুব ভালো sale হলো or কোন growth হলো company র, খুবই better growth হলো। Then ওই sto~ টার যে value ছিলো ধরুন, suppose আপনি দশ টাকায় per share কিনেছিলেন, দশ টাকা per share এ আপনি একশোটা share কিনেছিলেন then সেটার growth হয়ে আপনি দেখছেন যে আপনার এক সপ্তাহর মধ্যে company র ওই আহ জিনিসটার product value বেড়েছে।

সেই company র stock কিনলেন, তো দেখলেন যে gold এর value যখন বেড়েছে আপনি সেই time এ stock টাকে আবার sale করে দিবেন। তাহলে আপনি দশ টাকায় stock টা কিনেছিলেন, আপনি sale করলেন পনেরো টাকায়। তাহলে পনেরো into দশ মানে যেটা দশ into দশ মানে আপনি যেটা একশো টাকায় কিনেছিলেন, সেটা সেখানে আপনার দেড়শো টাকা লাভ হয়ে গেলো। তো, এরকম এরকম ব্যাপারটা হচ্ছে sir আমাদের total মানে এরকম profit আপনার পাওয়া যায়। তো, আপনি ধরুন আমি এটা ছোটো scale এরই কথা বললাম যেখানে একশো টাকা থেকে দেড়শো টাকা। যদি এবারে আপনি সেখানে হাজার টাকা invest করতেন তার মানে আপনি দেড় হাজার টাকা profit পেতেন, সেখানে আপনি যদি লাখ টাকা invest করতেন তাহলে আপনি দেড় লাখ টাকা profit পেতে~ আর এটা within a week । তবে sir এর কিছু risk ও আছে, যেমন আহ আমরা আমরা এবার যদি আপনি এটা মানে নিজে থেকে করেন যেমন এটা আপনি নিজে থেকেও করতে পারেন sir মানে try করার জন্য, তবে সেখানে আপনাকে কেউ এটা suggest করার জন্য থাকবে না যে কোন company র risk বেশি বা কোন company র stock কেনা risk কম। এবার আপনি যদি আমাদের company র through এটা আহ আরকি purchase করেন তাহলে আমাদের company তে এরকম expertise পুরো team আছে, যারা কিনা দিন রাত analyze করে যে একটা company র history তারা কিভাবে কী product next launch করছে। সেইগুলো নিয়ে তারা প্রচুর analyze করে। এটার জন্য একটা গোটা dedicated team আছে, যারা কিনা পুরো জিনিসটাকে analyze করে আপনাদেরকে best result টা যাতে provide করতে পারে তার জন্য চেষ্টা করে। তো, তারা already সব research করে রাখে। তারপরেই আপনাকে বলে যে আপনার জন্য best plan, best fund মানে best stock কোনটা হতে পারে, কোন company stock টা আপনার জন্য best হবে, আপনি high risk take করতে চান বেশি profit এর জন্য না আপনি

তার জন্য sir আপনাকে কোনো extra কোনো charge দিতে হয় না, শুধু যেটা আহ bro~ brokerage account যেটা হয় আপনার তো ওটার সামান্য কিছু brokerage আমরা নিয়ে থাকি, যেটা আপনার সমস্ত যায়গা থেকেই নেওয়া হয়।

Sir, chances টা sir totally depend করে company র উপরে। তো, এখানে sir যেমন আমরা কোন দিনই আপনাকে বলব না যে কোনো startup company র উপরে try করুন তাহলে আপনি পাবেন। Sir দেখুন sir start at company র ও startup company উপরে সাথে problem কী হয়? startup company মানে নিমেষের মধ্যে উঠেও যেতে পারে, আরি যদি সেটা উঠে মানে খুব high scale এ উঠবে। তো উঠেও যেতে পারে আবার খুব তাড়াতাড়ি নেমেও যেতে পারে মানে খুব তাড়াতাড়ি fall ও হয়ে যেতে পারে। তো, এই জন্য আমরা startup company গুলোকে high risk section এ রাখি। আমাদের যারা analyst আছে, team আছে যারা analy~ analytic team তো তারা এই জন্য hi মানে এইসব startup company যেগুলোর দেখে যে না future এ প্রচুর growth হওয়ার সম্ভবনা আছে, তো তারা সেই গুলোকে high risk program এ রাখে। কারণ তারা ভুল ও তো হতে পারে যা যার জন্য আপনাকে একটা huge loss হতে পারে, যার জন্য ওই যে আপনি কুড়ি হাজার বললেন তো কুড়ি হাজার আপনার loss ও হতে পারে যার জন্য এই গুলোকে high risk এই রাখে। আপনি এবার যদি বলেন আমি moderate risk নেব then কিছু established company আছে যেমন যারা অনেক বছর ধরে আজ থেকে নয় কুড়ি বছর ধরে আমাদের India য় আছে, যারা deal করছে। তো, তারা যেমন কী? তাদের উপর একটা আমাদের বিশ্বাস আছে একটা trust আছে যে তাদের product আর যাই হোক মানে loss হবে না at least কারণ তারা কুড়ি বছর ধরে business করছে, তারা তো আর এমনি এমনি survive করে নাই। তাই জন্য আমরা তাদেরকে moderate এ রাখি। আর একদম low risk এ রাখি হচ্ছে আমরা government কিছু organization কে, government share ও হয়। Sir তো আমরা government organization গুলোকে low risk এ রাখি। কারণ government এ কী হয়?

হ্যাঁ! sir আমি নিশ্চই আপনাকে বলবো। তার উপর তার থে~ প্রথমে sir আমি আপনাকে একটা কথা জানিয়ে রাখি উম যে আপনি যেটা বললেন যে আপনার পঞ্চাশ হাজার টাকা loss হলেও আপনি নিতে রাজি আছেন, তো sir এটা আমি আপনাকে assurance দেবো যে আপনার loss হবে না sir ।